এখানে ঘর থাকে । এখানে নিচে একটা সাইকেল দাড়া আছে বাইক দাড়া আছে দুটো বাইক আছে একটা লাল একটা কালো।

ওথায় একটা হেলিপেড -এ একটা হেলিকপ্টার দাঁড়ায় আছে। হেলিকপ্টার -তে--

মধ্যে একটা রুম আছে রুমে তো রুমের গেট তো একটা সীসার লাগানো আছে । ওইখানে ধারে একটা চেয়ার লাগানো আছে । চেয়ার তো --

দূর তে একটা ঊম ম দেখাচ্ছে গাছ দেখাচ্ছে গাছ ব্রিজ দেখাচ্ছে। সব প্লান্ট আছে।

একটা লোক ছেলে দাঁড়ায় নিয়ে মন রঞ্জন করছে। জলের উপর দাঁড়ায় নিয়ে মন রঞ্জন করতে করছে । ধারে ধারে--